নিয়ে তো পরীক্ষা করার কি কি subject আছে তোর পরীক্ষায়?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

আমার অত মনে পড়ছে না আমার ভুলে গেছি, অনেকদিন তো হয়ে গেল পড়াশোনা করছে না lockdown এর জন্য তোর তো লকডাউনে মনে হয় lockdown হয় নাকি? না HS হয়েছিল বলতে নিজের center এ home center হয়েছিল ওখানে নিজের school এ পরীক্ষা দিয়েছিলাম মানে corona লেগে নাকি? হ্যাঁ corona জন্য আবার তোর বোলপুর যখন যাব বোলপুর যখন যাব পরীক্ষা দিতে তখন ও কিন্তু ওই এক এ অবস্থা trainএ করে আবার সেই train এর তো মনে হয় এখন ভাড়া বেড়ে গাছে হ্যাঁ হ্যাঁ train এর খবর কি এখান থেকে বোলপুর কটা train চলছে রে কি রকম ভাড়া হয়েছে জানিস? সেটার জন্য তো জিজ্ঞেস করছি আমি অনেক দিন থেকে রেলে যাই নি তো এইবার তো পরীক্ষার সময় তো যেতে হবে ই কিছু করার নেই তাই তোকে জিজ্ঞেস করলাম ভাড়া বলতে যা ছিল তার থেকে কিছু বেড়েছে না লয় সব দিকে ভাড়া বাড়ছে হ্যাঁ সেটাই আমি ও তো সেটাই ভাবছিলাম যে বেড়েছে মনে হয় অনেক দিন থেকে যাই নি তো হ্যাঁ ভাড়া তো বাড়ছে কি করবি বল এখন ভাড়া তো চারিদিকে টোটো কেমন ভাড়া নেয় টোটো তদের এইদিকে? বললাম না পনেরো টাকা করে করে দিয়েছে সেদিন তো একটা কি হয়েছে জানিস মানে প্রথমে দশ টাকা করে নিত তো সে দিন মানে হতাম কা হটাত করে বাড়িয়ে দিয়েছে পনেরো টাকা করে করে দিয়েছে তো আমাদের তো, আনে জানতে ই পারছি যে হ্যাঁ পনেরো করে করে দিয়েছে মানে পনেরো টাকা করেই দিতে হবে কিন্তু একটা ওখানে মানে বৃদ্ধ লোক আহ এসছিল টোটোতে তো উনি জানেন না তো উনি সেই ঝামেলা করছেন যে না পনের টাকা করে দেব না দশ টাকা করে ই আমরা গিয়েছিলাম এই সেই রকম করেই ঝামেলা করছে ওরা এইবার হ্যাঁ হ্যাঁ ঐগুলো তো বলিস না রে ঐগুলো আমাদের আমাদের ও সেই same কাজ একটা আমি রামপুরে যাচ্ছিলাম বুঝলি, রামপুরে যেতে যেতে একটা বয়স্ক চেপে গাছে রামপুর হাট যাই না কি দরকার হয়েছিল সেদিন চেপেছে চাপতে চাপতে এ গিয়ে bus stand এ দিয়ে নামছে নিয়ে যখন ভাড়া দশ টাকা দিয়েছে কুড়ি টাকা ভাড়া হয়ে গাছে উনি দশ টাকা ভাড়া দিয়েছে তখন টোটো আলা বলছে দশ টাকা ভাড়া লয় হয়ে গাছে হয় না দশ টাকা দিয়েই আসছি ওই নিয়ে তর্ক বিতর্ক করতে করতে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

হম তো যে সরকারী bus গুলা কি রকম নিচ্ছে? সরকারী bus এর আমাদের এখান থেকে তো অনেকে কাছে আগে মনে হয় পাচ টাকা করে নিত এখন দশ টাকা করে করে দিয়েছে কিন্তু এখন একটা ভালো করেছে কাজ যে আগে bus এ এক ~পুরো bus ভর্তি থাকত তাহ বলত ফাকা এখন সেরকম কিছু হয় না এখন জয়টা seat তটাই লোক বসে জয়টা seat

ফাকা থেকে মানে seat ভর্তি হয় না কি না মানে এখন বসে তো ~বে খুব বেশি লোক যাওয়া আসা করে না যদ্ধি ভাড়া বাড়িয়ে দিয়েছে দেখছি যে সে কেন যাব সেই এক ই তো ভাড়া টোটো তে করে যাইলে ওখানে এক ই বেপার টোটো তে করে এ যাওয়া ভালো ভাবছে সবাই মানে টোটো থেকে টোটোর ভাড়া বেশি না bus যেটা বেশি ভাড়া? আমাদের এখান থেকে বেশি হচ্ছে পাচ টাকা কিন্তু অনেক জাইয়গা তে এক ই করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাচ টাকা সব কিন্তু সমান সমান নয় তো পাচ টাকা নিচ্ছে নাকি? না আমাদের এখানে পনেরো করে নিচ্ছে পনেরো করে নিচ্ছে আগে কত ছিল?

দশ টাকা আগে ছিল

আহ তো খুব বেড়ে গাছে তো আগে যখন আমার দাদু রা যেত তখন তো সেই টোটো ছিল না bus এ তো পাচ টাকা এ ভাড়া ছিল অনেক দিন আগে যখন আমরা ছোটতে যাওয়া আসা করতাম তখন তো দু টাকা তিন টাকা করে নিয়ে নিতো এখন দশ টাকা তো সবারই লাগছে কি করবি বল তালা এত হয়ে গাছে দিন কার দিন বাড়ছে

খুব মুশকিল hello

তো train অন্য train এ কেমন কি ভাড়া নেয়? train এ এ তো অনেক দিন যাওয়া আসা করি নি দেখতে হবে একদিন গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি সেরকম train এতে চাপিনি সে কবে চেপেছিলাম বুঝলি

কবে চেপেছি সেরকম এতদূর যাই নি ওই তো দুই দিন বছর train চাপা হয় নি হ্যাঁ আমার ও অনেক চার পাচ বছর হয়ে গেল train এ চাপা সে ক~ কবে চেপেছিলি বললি হ্যাঁ মোটামুটি চার বছর পাঁচ বছর হয়ে গেল train এ train এ তো মনে হয় বেসি ভাড়া হ্যাঁ? train এ তো মোটামুটি এত ভাড়া নিবে না

হ্যাঁ মোটামুটি নিলে খুব জোর চল্লিশ টি পঞ্চাশ কিংবা ষাট তার বেশি নেবে না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

ঐটা কি আমি তো পারি না আমার লজ্জা লাগে

bathroom থেকে বের করা হবে কোনো দিন fine ও পরে যায় fine পরছিল বুঝলি যেমন কি fine পরছিল fine দাওয়ার পর নিয়ে বিশাল বেপার কোনো না কোনো রকমে প্রথমে হাজার টাকা হাজার টাকা তো আর পয়সা নাই ধরে নিয়ে গাছিল বুঝলি ধরে নিয়ে যাওয়ার পর প্রথমে একটা পুলিশ আবার একটা আলাদা পুলিশ আছে বুঝলি ওদের যেকোন ticket

camp এ নিয়ে যায় camp এ নিয়ে হাজার টাকা fine চায় অর কাছে পয়সা নাই চার দিন ticket ও কাটে নি আমাদের গ্রামে অনেক কাকুরা অনেক বাইরে কাজ করে তো একটা কাকুর তোমায় কথা বলছি যিনি মানে কলকাতা থেকে আসছিল তো ওনার ticket কাটে নি তো এবার তো ticket কাটে নি তো অনেক জন bathroom এ চলে যায় তো ও bathroom ও যায় নি seat এ বসেছিল তো TT উঠে গাছে ধরে নিয়েছে TT তো এবার পাচশটাকা fine নিয়েছে ষাট টাকার জন্য তোর পাচশ টাকা চলে গেলো

কিছু কিছু মানুষ ticket কাটে না আর কিছু কিছু হতে পারে তোমার একদিন দু দিন অসুবিধা হতে পারে মানুষের তো আবার তো প্রতিদিন এর মতো প্রতিদিন যদি এটা ticket এ কাটবে না তাহলে কি করে হবে হ্যাঁ আমার যেমনি যেখানে পড়ি আমরা college এ যে college টা তে তো আমার একটা friend আছে ওই ঐদিক থেকে তো আরিফ বলে নাম ওই ছেলে টার তো কোনো দিন যেন ও ticket কাটে না ticket ই কাটে না নাকি? না কোনদিন ধরা পরেনি তো এখনো যেদিন ধারা পরবে সেদিন বুঝবে এখনো পর্যন্ত এত দূর থেকে আসছে ও কোনো দিন ticket কাটে নি তাহলে কি করে বলবি বল ওরা যদি ticket ফিকেত না কাটে তাহলে কি করে হবে এক এক দিন থেক এ আছে ticket কাটানো অসুবিধা হতে পারে হ্যাঁ কিন্তু যেদিন থাকবে ঐদিন তো কাটা উচিত হ্যাঁ কোনো দিন যদি ধার অসুবিধায় পরে গেল যে টাকা টাকা হারিয়ে গেল বা কিছু হয়ে গেল তো সেইক্ষেত্রে ঠিক আছে এমনি আধ দিন চলে যাওয়া কিন্ত ও মানে কোনো দিন এ আজ পর্যন্ত কাটে নি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 হ্যাঁ ভিড় আর জন্য মানে check করবে তো কত করবে lockdown এর সময় ঠিক ছিল ভিড় হত না মনে হয় কত করে দিত দু চারটে প্রত্যেক বগি তে মনে হয় যটা seat তোটাই lockdown এর time এ তো মনে হয় ধরা পরে যাবে কেননা lockdown এ তো বেশি লোক চাপবে না যেটা চাপবে ticket হ্যাঁ সেটা তো বটে অন্লাইনের সময় যখন lockdown যখন ছিলো তখন তো বন্ধ ছিল train যখন মানে খুলল প্রথম প্রথম তখন তো সেই কুড়ি টা এই মানে যটা seat তোয়টা করে ই চাপছিল তো তখন তো মানে TTS এসে দেখে নিত বেশি ভিড় ছিলনা তখন বেশি জন কাটতে পারেনি তা ও অনেক জন bathroom চলে এসেছে জানো

হ্যাঁ অনেক জন bathroom এ চলে এসেছে bathroom এ তো ধরো TT টা চাপেনা local train public train যে গুলো হয় সেগুলোর হ্যাঁ হ্যাঁ ওগুলা এটা কি করা উচিত

তাই তো সরকারের জিনিস এরা যদি tax ই না ভরে তো কি করে হবে তো তো আগে তো সেইরকম ভারা হয়ত কিছু বেড়েছে নাকি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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগে তো সেরকম train এর এত ভির ছিলনা এখন যা ভির আবার আমি কি করব এই তো এক্ষুনি তো টোটো তে করে এলাম বাড়ি নিয়ে বসে আছি তাহলে total এটার কত ভাড়া দিলে? সেই পনেরো নিলে কি করব

অব্দি যাও বা একটু গিয়ে নেমে যাও ওটাই ভাড়া মানে একদম ঠিকা এর

যে জানেনা সে দশ টাকা তো সবাই জানে যে দশ টাকা করে ই ছিলো সব জন দশ টাকা করে এক আধ জন বলে কিন্তু দশ টাকা করে তো নেই এখন পনেরো দশ এর কাও যাবে না

হ্যাঁ এখান তো ওয়ান কিছু দিন আগে তো মানে প্রত্যেক দিন এ হয়েছিল একটা করে ঝগড়া যে না কখন বাড়লো আমরা তো কিছুই জানি না দশ টাকা করে এ দেব রকম নয় হ্যাঁ হ্যাঁ ওটা তো দায় ঝগড়া হয় আমি একদিন কি হয়েছে জানিস আমি হচ্ছে বাহারাজাইনে কবে থেকে lockdown এ কোন দিন যাই নি বুঝলি লোকডাওনে ছুটি ছিলও মানে কো করনা ফরনার আগে বন্ধ ছিলও ঘরেই থাকতে হয়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 চেপে যাক বসে আছি ভাড়া টা দিচ্ছে ভাড়া তো ওই না আরো বেরে গেছে আমি বললাম কি আছে দাদা দশ টাকা থেকে কুড়ি টাকা দিলাম আমি হামলা করলাম আমি যানি না ভাড়া বেরে গেছে

এটা তো আমি প্রথম দিন আমি যানি না যে পনেরো টাকা করে ভাড়া আমি তা আমি চেপে গেছি বাড়ি চলে আসচ্ছি দশ টাকা দিয়ে আমি চলে আসচ্ছি এবার তো আবার আমাকে ডাকছে বলছে কোই এসো এসো দশ টাকা করে পনেরো টাকা করে তখনি তো আমি তো প্রথমে যানতাম না যে পনেরো করে আমি বলছি কেনো পনেরো করে হবে দশ করে তো আমরা যাওয়া আসা করি বলছে না আজকেই বেরেছে এবার কিছু করার নেই সব লোকেই বলছে হ্যাঁ হ্যাঁ বেরে গেছে

হ্যাঁ আমি তো তোদের কে দেই ওই দিকে একটা গিয়েছিলাম বুঝেছিস এবার ওই দিকে গিয়েছিলাম ওই দিকে মনে হয় বাবা মরে গেছে নিয়ে দশ টাকাই দিতাম এই তো কো দিন হয়েছে পনেরো হয়ে গেছে না কি দশটাকা কিন্তু যাওয়া আসা করেছি যা যেতে আসছে দশ টাকা কিন্তু আরকুম মানে দশ টাকা বেরেছে হ্যাঁ আগে তো এ সব কিছু দিনই হলও দশ টাকা করে ছিলও এখন লোকেরা বলে দিয়েছে পনেরো করে করে দিয়েছে ওই গুলা কি করে হয় ওরা পুরে দেয় union এ টিউনে হয় না যে গুলো করে union এ করে কিন্তু এটা কি হয়েছে মানে অনেক দশ টাকা করে ছিলো তো সবাই অনেক জন করে লোক চাপাচ্ছিলো আটার বাহিরে মনে হয় যেটা বাহিরে দিকে ঝুলে ঝুলে যাচ্ছে কেমন হল এটা সেটা জন্যে একদিকে একদিন একটা ছেলে accident হয়ে গেছিলো এমন করে টোটো টোটো থেকে পরে গেছিলো টোটো থেকে নেমে এক সাম গাড়ি এসে accident করে দিয়ে দিলো সেটার জন্যে পুলিশেই বা বাড়ন করে দিয়েছে যে বেশি করে লোক চাপা হবে না সামানে একটা পিছনে চারটে আর ভাড়া পাঁচ টাকা করে বারিয়ে দেওয়া হলো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

অসুবিধা হয়েছে সবাই মনে হয় বারিয়ে দিয়ে যায় এ কি ঠিক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 হ্যাঁ bus এর থেকে মানে কি এখন দেখছি কত করে seat এর বসছে টোটোতে

মানে ছোট পাঁচ টা ওয়ার driver এর পাঁচ ছো টা ছো টা ঠিকি তো আছে ওটাই ছো টা তো আগে আগে না কিছু প্র মধ্যে কামাই ছে কেনোনা আগে তো সেই ছো টা পাঁচ টা আট টা মানে বসতো না চাকি যেতো সে কারনে করেছে না কি হ্যাঁ আগে সামনে দু টো পিছনে, ছো টা আর driver এর একটা নিয়ে নো টা করে যেতো আগে এখন ছো টা তিন তে কমেছে হ্যাঁ হ্যাঁ সেটা ভালো কমা টা ভালো কেনো না ঝুলতে ঝুলতে যেতো এবার তো বিপদে ব্যাপার আছে রাস্তায় যদি পরে যেতো তাহলে toto ওরাই দোষ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 বন্ধ করে দিয়েছে সেটা মেরে কেও দড়ি বেঁধে দিয়েছে ঝারু করে বন্ধ করে দিয়েছে

না ওই পাশে কাউকে নামতে দেবে না তার জন্যে ও মানে ওই পাশ টা ধর থেকে করছে কেনো না রাস্তায় ধর ধর main রাস্তায় নামছে হটাৎ ওই দিকে হয়ে বা এই দিকে নিয়ে করছে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 হ্যাঁ

হ্যাঁ ভালোই করেছে কিন্তু অসুবিধা তো হচ্ছে ভাড়া টা বারিয়ে দিয়ে হ্যাঁ সেটাই তো problem কিন্তু কি বলবে বল বারো টা বাড়ছে বাড়ছে টা কিসের জন্য বাড়ছে তো ওই লোক কমে কমিয়ে দিয়েছে তাই বলছে সবাই তো বলবে পুলিশ কে যে ভাড়া অনাটা অমেন বারিয়ে দেন মানে লোক তো কমিয়ে দিলে খরচা টা কি করে চলবে নিয়ে যেত অনেক দূর থেকে অনেক দূর গিয়েছে পঞ্চাশ টাকা করে হতো তো এটার উপরে তো চলত না তার জন্যে বারিয়ে দিয়েছে এবার একটা করে হতো তো পচাত্তর টাকা করে হবে এখন হ্যাঁ সেই টা তো কথা বারিয়ে দিয়েছে মানে ওদের ধর local বারিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু একটা কথা ভাব যারা খেতে পারে না যারা সে রকম পয়সা নাই যার দশ টাকা ধরো গরিবের যাওয়া আসা বা যাওয়া হতো তাদের পক্ষে তো অসম্ভব ব্যাপার তাদের আর কিছু কিছু লোক দেখছি সাইকেলে আসছে এই আর্থিক সুবিধা পয়সা নাই কি করবে দাম পরে আসবে ভাড়ার কারনে অনেক জনই তো আসছে

হ্যাঁ সরকারি bus এ তো বারিয়ে দিচ্ছে ওরা তো বারাবে ওরা তো কোনো দোষ নেই হ্যাঁ সেটাই বলছি দোষ তো কারোর নেই কিন্তু সেটা এমন কোন বাড়ি নেই যেটা যেট মধ্য বিত্ত যারা আছে যারা বা এই খে না আরেকটু কি student দের সবচেয়ে ক্ষতি student রা bus এ গেলে ধরো কিছুতে ফিতে পেত বা ফিতে কি মানে আধা আধি ধর দশ টাকা বা ভাড়া হলে সে খানে আমরা পাঁচ টাকা দিতাম কিন্তু টোটো দের সাথে তো হয় না মানে টোটো আলারা তো নিবে না আহ student এর ভাড়া বিষয় না ওরা যা ভাড়া তাই নিবে

সেটা student এর পক্ষে খুবি ক্ষতি সে তো বটে জান সরকারি ছিলো বাস গুলো তো কোন ব্যাপার ছিলো না সে টোটাল তো এখন public টোটো ও তো ভাড়া করবেই ভাড়া না নিলে তো ও চলবে না হ্যাঁ সেটাই বলছিলাম ভাড়া নি না ওদের ও দোষ নাই টো টোটো চালিয়ে ওদের ও সংসার চলে এই বার যদি দশ টাকা করে ভাড়া লেগে পরে টো ওদের ও তো সংসার টা চলবে না একটাও দেখতে হবে ওদের ওরাও ওই দিকে ঠিকি করেছে কিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো অনেক কিছু হয়ে গেছে টোটো আটো তো রিক্সা, রিক্সা কেমন কি চলছে আমি তো অনেক দিন থেকে চাপিনি রিক্সা রিক্সা তো কথা বলছি না রে ভাই না রিক্সা তো বলছি না বলছি টোটো এই টোটো এর জন্য রিক্সা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আর রিক্সা ধর তো খাটে ই নাই মোটর stand ঘুরিয়ে দিলে হয়ে যাবে এটা কষ্ট করে টানতে হয় এখন মানুষের সুবিধা এর রিক্সা কিনেছিলো আগে যারা ছিলো এখন সেই রিক্সা টিক্সা বিক্রি করে বেশির ভাগ দেখবি টোটো কিনে নিয়েছে এখন টোটো তে হয়েছে রিক্সা আছে কিছু রিক্সা তো সেই একি ভাড়া নিবে রিক্সা যারা চড়ায় না তারা ভাড়া টা নেয় কি আছে কেনো না তারা কষ্ট করে paddle করে নিয়ে যায় এটা তো বটে অনেক কষ্ট করে চালাচ্ছে ওই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 ওই যে মোটরে ব্যাপার আছে চাকরা electric যে যন্ত্র ওদেরও চলেছে দিনকে দিন উন্নত হয়েছে তা উন্নত হয়েছে তা প্রযুক্তি এগিয়ে যাচ্ছে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 এবার তোমার ধরো খারাপ হয়ে গেলে আবার সে টায়ার টিউ অনেক খরচা হয়ে যাচ্ছে এ জন্যই তাইলে ঠিকি বলেছে ঠিক আছে তো থাক দাম তো বাড়ছে কি করবি তাইলে হ্যাঁ যেটা বলছিলাম তাইলে ঠিক আছে তাইলে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখ তাইলে পরে কথা হবে

প্রতিমা? হ্যাঁ, প্রতিমা বলছি। আপনি রাজেশ ভাই বলছেন? হ্যাঁ রাজেশ বলছি আমি, বলুন হ্যাঁ ভালো আছি বলুন। বলছি আপনার সাথে ওই আলোচনাটা ঐদিনকে half রয়েগেছিলো আমাদের complete হয়নি। আপনার একটা ফোন কল চলে এসেছিল তাই। তো আমরা Investments নিয়ে ওদিনকে Bank এর সম্পর্কে কথা বলছিলাম। হ্যাঁ বলুন। ওই সম্পর্কে আরেকটু Details বিস্তারিত ভাবে জানার এই ছিল

ওই আপনি তো ওদিনকে বলছিলেন না? আপনার কোথায় কোথায় Investments আছে? কী করবেন? কোথায় করবেন? কোথায় করলে ভালো হয়? সেটা একটু বিস্তারিত ভাবে বলুন। দেখুন আমি basically যেটা করি সেটা হচ্ছে যে, আহ এক সেকেন্ড দাঁড়ান বলছি আমি। আমি generaly FD তে খুব একটা পছন্দ করিনা রাখার, ঠিক আছে? তো কারণ হচ্ছে FD rate of interest তো খুবই কম এখন FD তে government তো খুবই কম rate of interest দেয়। আর bank interest ও আপনার একেবারেই কমে গেছে। আর তাওতো bank এ টাকা রাখা আর বাড়ি তে টাকা রাখা তো all the same হয়ে গেছে। তো খুব একটা তো কিছু হ্যাঁ পাওয়া যাই না, আহ bank এ টাকা রাখলে? তো তাই জন্য আমি FD তে খুব একটা টাকা রাখি না। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে, আহ আমি PF বা বলেন NPS এই গুলো তে বেশি টাকা রাখার try করি। আপনি NPS এর নাম শুনেছেন কি?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 হ্যাঁ, তো আমি সেই গুলো তে আহ basically টাকা রাখি। আহ তো ওদের ওখানে rate of interest আহ একটু better পাওয়া যায়। in comparison to FD

আহ হ্যাঁ তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি ওখানেই টাকাটা রাখি ওখান থেকে যে, return টা আসবে তবে হ্যাঁ ওগুলোতে কে কিছু cap থাকে। সেই cap টা হচ্ছে যে, এক এখনই টাকা গুলো কে withdraw করা যায় না। সেই গুলো একটা locking period থাকে, তার আগে টাকা গুলো withdraw করা যায় না। তো তো ঠিক আছে সেইটা আহ basically আহ একটা hidden savings হিসাবে থাকে আরকি।

সেই সব manageable. হ্যাঁ তো ব্যাঙ্কের আজকাল খুব বাজে হয়ে গেছে।